সেটি দোতালা। সেটির রং সাদা রংয়ের। দেখে খুব ভালো লাগছে। রাস্তাতে একটি মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে।

একটি ছেলে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে দেওয়ালটি সাদা রং--

এবং একটি নীল রঙের কাপড় পাতা আছে।